এটা মানে মানে এটা আমার শোনা কথাই ছিল. ছোট থেকেই শুনেছি যে কার থেকে বেশ, ওখানে রসগোল্লার আর কি ভালো business রয়েছে.

হ্যা পরে পরে কথা হবে. পরে

তোমার সাথে খাবার এর সম্পর্কে জেনে খুব ভালো লাগলো, ঠিকআছে.

মহেশ মিত্তির অবিশ্বাস্যিক সাহস ওই লোক কিন্তু তারও আ গা ছমছম করতে লাগল হরিনাথ সারা রাস্তা কেবল ভুতের কথাই আ কয়েছেন তারা দেখতে এম কেমন মেজাজ কেমন কী খায় কী পরে দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিল দরিয়া কেউ তাদের না মানলেও বড়ো একটা care করেনা

কিন্তু অপদেব- তারা প-দবিতে খাটো বলে তাদের আত্মসম্মানবোধ বড়োই উগ্ৰ না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন এইসব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল

যেন কোনো অশরীরী বেড়াল তার পথ আ পলাত আ পলাতকা প্রায় প্রয়ই প্রনয়িনীকে আকুল আহ্বান করছে

একটু পরে মহেশ বাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে তার পিছনে ঐরকম আরও দুটো

নিতাই বাপের মুখের দিকে আ চাইয়া বলিলে বলিল ঢের লোক আছে তুর কাজ করবার উ কাজ আমি নিলে আরও তুর বাবার সারা পথ ঠুকুর ঠুকুর করে ছোট আ ছোটাউকি মানুষ পারে

নিতাইয়ের মা বলিল কেনে তোর বাবা পারেনা আর তুই পরবিনা কেনে তোর বাবা কী মানুষ নয় লয় নাকি নিতাই বাপের মুখের দিকে চাইয়া বলিল উ একটা আস্ত ভুত

লইলে হ্যাঁ দীনু আশ্চর্য হইয়া প্রশ্ন ক-রিল লইলে কী যাওযাও ও বোকা না বেশি বোকোনা বেশি তুমি

বুদ্ধি থাকলে এতদিনে বড়ো লোক হয়ে যেতে তুমি কোনদিন মানে আরকি বললাম তুমি ভেবে দেখ কেনে বলিয়া নিতাইয়ের মুখ হাতমুখ ধুইয়া শীস দিতে দিতে চলিয়া গেল দীনু নির্বাক হয়ে স্তম্ভিত হইয়া তাহার আআ গমন পথের দিকে চাহিয়া রইলো ইস্ত্রি বললো হতভাগা উকি ব উকি বললে বল দেখি দীনু সে কথায় কোন উত্তর দিল না তাহার আর সময় ছিল না সে বল্লম পেটি হয়ে মাথালি ও লন্ঠন লইয়া বাহির হইয়া গেল আ ডাক আ যাইবার সময় হইয়াছে

আমাদের দেশে প্রাচীন কাল থেকে এ সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারনের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন পন্ডিত অবশ্য উৎকৃষ্ট

স্বাভাবিক ছাড়া স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি ই করে কী হবে

যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পান্ডিত্য গবেষণা মনে করা আ মনে কর তবে লেখবার বেলাও ও একটা আ কিম্ভূত কিমাকার উপস্থিত কর

সে ভাষার নিজের দু মনে দর্শন বিজ্ঞান চিন্তা কর আ আ দর্শনে বিচার কর সে ভাষা কী দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়

স্বাভাবিক সে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি সেই ভাষা সেই ভঙ্গি সেইসমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন জোড়

যেমন অল্পের মধ্যে অনেক আমাদের ভাষা সংস্কৃতর সংস্কৃতর ঐ এক গোদাই লস্কর চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষন

যে রচনা সকলেই বুঝতে পারে এবং পরি বা মাত্র যাহার অর্থ বোঝা যায় অর্থ গৌরব থাকিলে তাহাই সর্বোকৃষ্ঠ রচনা তাহার পর ভাষার সৌন্দর্য সরলতা এবং স্পষ্টতার সহিত সৌন্দর্য মিশাইতে হইবে অনেক রচনার মুখ্য উদ্দেশ্য সৌন্দর্য সে স্থলে সৌন্দর্যের অনুরোধে শব্দের একটু অসাধার-ণতা সহ্য করিতে হয় প্রথমে দেখিবে তুমি যাহা বলিতে চাও কোনো ভাষায় তাহা সর্বাপেক্ষা পরিস্কার রূপে ব্যক্ত হয়

যদি সরল প্রচলিত কথাবার্তার ভাষায় তাহা সর্বাপেক্ষা সুএস্পষ্ট এবং সুন্দর হয় তবে কেন উচ্চ ভাষার আশ্রয় লইবে

যদি সে পক্ষের টেকচাঁদি বা হুতুম ভাষায় সকলকে সকলের অপেক্ষা কার্যসুদ্ধিত হয় তবে তাহাই ব্যবহার করিবে

যদি তদোপেক্ষা বিদ্যাসাগর বা ভুদেব বাবু প্রদর্শিত সংস্কৃত বহুল ভাষায় ভাবের অধিক স্পষ্টতায় এবং সৌন্দর্য হয় তবে সামান্য ভাষা ছড়িয়া ছাড়িয়ে সেই ভাষার আশ্রয় লইবে যদি তাহাতেও কার্যসিদ্ধ না হয় আরও উপরে উঠিবে

প্রয়োজন হইলে তাহাতেও আপত্তি নাই নিঃস্প্রয়োজনেই আপত্তি বলিবার কথাগুলি পরিস্ফুট করিয়া লইবে আ বলিতে হইবে

যতটুকু বলিবার আছে সবটুকু বলিবে তদজন্য ইংরাজী ফার্সি আরবি সংস্কৃত গ্রাম্য বন্য যে ভাষায় শব্দ প্রয়োজন তাহা গ্রহণ করিবে অশ্লীল ভিন্নতা কাহাকেও ছাড়িবেনা তারপর সেই রচনাকে সৌন্দর্য বিশিষ্ট করিবে কেননা যাহা অসূন্দর মনুষ্যত্বেরু উপরে তাহার শক্তি অল্প

এই উদ্দেশ্যগুলি যাহাতে সরল প্রচলিত ভাষায় সিদ্ধ হয় সেই চেষ্ঠা দেখবে লেখক যদি লিখিতে জানলে জানেন তবে সে চেষ্টা প্রায় সফল হইবে Arbi আপনি কেমন আছেন খাইরুল সাহেব?

Arbi এর সহমতে আমি Arbi ভালোই আছি. আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে তসলিম সাহেব? Arbi এর সহমতে আমারও শরীর স্বাস্থ্য অনেক ভালো আছে. আর যাই হোক আজকে আমি আপনার সাথে আমাদের আ কৃষি খাত নিয়ে কথাবার্তা বলতে চাইছি, আপনি কি আমার সাথে কথা বলতে~ ও বলতে ইচ্ছুক? জি অবশ্যই, আমি আপনার সাথে এই বিষয় একমত পোষণ করছি. অ্যাঁ আসলে আজকে আমি আপনার সাথে এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের Bangladesh এ কৃষি প্রধান দেশ এবং এই দেশে আমরা আমাদের অধিকাংশই বালারাই হচ্ছে কৃষক, সেই ক্ষেত্রে থেকে আমি বলতে পারি আমি নিজেও একজন কৃষকের সন্তান, আমি বলতে পারি আমাদের বাবারা যদি কৃষক বৃন্দরে তারা যদি নিজের পরিশ্রম মাথায় ঘাম পায় না ফেলে তারা যদি এই কিস না করতো তাহলে কিন্তু আজকে আমাদের বেঁচে থাকা দায় হয়ে যেত. এবং আমি আরো কিছু কথা বলতে চাই যেটি হচ্ছে আমাদের সরকারের কাছে আবেদন করব বিরভাগে যে আমাদের যেই কৃষক বাবার আছে বা ভাইরা আছে, তারা যে চাষোবাদ করে, তারা সর্বক্ষেত্রে সেই আদিম যুগ থেকেই তারা পিছিয়ে আছে. তাদের যেই এত কষ্টের পরিস~ অক্লন্ত পরিশ্রমের ফলে যারা যেই চাষোবাদ করে, তাদের মাধ্যমেই তারা কিন্তু সফলতা এখন পর্যন্ত পেয়ে যায়নি. আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখবেন তসলিম সাহেব সেটি হচ্ছে যে আমাদের কৃষক বাবারা বা ভাইয়েরা যে জিনিসগুলো চাষ করে, চাষ করে সেখান থেকে কিন্তু বায়োজাত করণ করতে তাদের অনেক কষ্ট করতে হয় কেননা যদি তারা কিছু ফসল বিক্রি করে লাভবান নাই হয় তাহলে তারা কেন করবে সেই কাজটি? এবং আরো একটি কথা বলতে চাই, এই কৃষক কষ্ট করে যেই ফলাফল গুলো তৈরি করে সেই ফসলগুলো তাদের বারাসাত করন করতে গেলে অনেক পরিবহন ব্যয় করতে হয়.

তাহলে কৃষকদের অনেকটাই সঞ্চিত বা শ্বাসরয় বোধ হতো. তো তসলিম সাহেব আপনার এই বিষয় কি মতামত?

যেই আ কস্টাজীত ফসল, এই ফসলটা তারা যখন বাযারজাত করতে যায় বা বাযারজাত করতে চায় তখন কিন্তু তারা অনেক বাধার সম্মুখীন হয়. আসল তাদের উৎপাদত~ উৎপাদিত ফসলে তারা নি~ নির্ধারিত বা ন্যায্য মূল্য পায়না. আসল ম্যা~ ন্যায্য মূল্য না পাওয়ার প্রধানত কারণ হচ্ছে মধ্যসুক্ত ভোগী বা মধ্যসিক্ত যেই রা আছে হম তারা কিন্তু তাদের থেকে কম দামে ফসল বা পণ্য কিনে আ তারা অধিকত লাভ করে বিক্রি করে, আসল কথা পরিবহন cost টা এখানে ক~ কোনো কৃষকই যে তার পূর্ণতা~ উৎপাদিত পূর্ণটা যে শহরে পাঠাবে নিজ পরি~ নিজ উদ্যোগে বা খরচে, সেই ক্ষেত্রে অনেক পরিবহন cost পরে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা বাধ্য হয়ে মধ্যসিক্ত ভোগীদের কাছে বা আ খুচা পাইকারি বিক্রেতাদের কাছে তারা অ্যাঁ পণ্যটা কম দামে বিক্রি করে ফেলতেছে, এই ক্ষেত্রে তারা কিন্তু অনেক বাঁধার সম্মুখীন বলো সম্মুখীন হচ্ছে বলে আমি মনে করি. আসল কথা Bangladesh ই ছতরা eighty percent মানুষই কিন্তু কৃষি শাখা অতপ্রতভাবে জড়িয়ে আছে বলে আমি মনে করি. কিন্তু দেখেন এই কিষ্য~ এক একজন কৃষ্য তার উৎপাদিত ফসল অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তার কষ্ট উচ্চারিত ফসলটা কিন্তু সে যখন উৎপাদিত করে বা ওই ফসলটা যখন উৎপাদন হয়ে যায়, সে যখন বিক্রি করতে যায়, সে তখন ন্যায্য মূল্য তা পায় না. সে ক্ষেত্রে কিন্তু তার অনেক loss বা অনেক লোকশানের সম্মুখীন হতে হয় বলে আমি মনে করি. একজন অ্যাঁ কৃষক যখন তার loss এ সম্মুখীন হতে হয় বা উৎপাদনের খরচ তার আ উৎপাদন আ খরচ স্তব সে যখন পোষাতে পারে না তখন কৃষিবর থে~ কৃষি~ কৃষিখাত থেকে তার আগ্রহতা কমে যায়, চাষাবাদ থেকে আগ্রহতা অনেকটাই কমে যায়, এর প্রধানত কারণ মধ্যসুক্ত ভোগী বাজারে নব্য মূল্য না পাওয়া এটার প্রধানত কারণ বলে আমি মনে করি. এখন সরকারের করণীয় বা এই খাতের গুরুত্বতর কর্মকর্তাদের করণীয় হচ্ছে যে তারা নিজস্ব dealership সরকারি dealership বা কৃষিখাতে dealership এর মাধ্যমে তারা~ তাদের মাধ্যমে তাদের পণ্যগুলো কিনে নিয়ে আ শহরে বা হম আ উপশহর অঞ্চল গুলোতে তারা যদি supply এর ব্যবস্থা করত তারা, তাহলে তারা গ্রাহ্যমূল্য পায়াতো. আসল কথা যখন কৃষক~ একজন কৃষক হম সে কষ্টার্জিত ফসলে ন্যায্য মূল্য পায়না, কৃষিখাত থেকে যখন শেষ সরে যায় তখন কিন্তু দেখবেন যে আমাদের কৃষিক~ কৃষিক পূর্ণতা বা কৃষিখাতটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে. এটা আমাদের জন্য অনেক ক্ষতি সাধারণ করবে বলে আমি মনে করি, তাছাড়াও একজন কৃষককে যখন এই খাত থেকে সরে যাবে তখন দ্রব্যমূল্যের দাম অনেক উদ্যোগতি হয়ে যাবে আ বলে আমি মনে করি, আপনি কি মনে করেন সৌরভ সাহেব? জি আমি অবশ্যই আপনার সাথে একমত. হম এই বিষয়ে আমি আপনাকে শুধু একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে হম আমাদের কৃষ বিষয় যেই ব্যাপারগুলো আছে, এইগুলো আসলেই মতবাদ এবং চিন্তাযুক্ত বিষয় কেননা আমাদের~ আমাদের সে কৃষিকানু ক্ষেত্রে দেখুন দেখতে যাবেন যেসব ক্ষেত্রে, সব কিছুরই ছ~ অনেক ট্যাব মূল্য, দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিয়েছে কেননা এই দ্রব্যমূল~ ল্য বৃদ্ধির কারণে আমাদের কৃষক বিন্দোরা কিন্তু অনেকটাই সবকিছু চিন্তাবাদ করে দিয়েছে, কারণ তারা যে চাষাবাদ করতে গেলে বীজের দরকার হয়, সারের দরকার হয় এবং হম জমিতে হম ফসল ফলানোর জন্য অনেক সেইখানে পরিশ্রম করতে হয় এবং তাদের যে সেটিও বেড়ে গেছে এবং প্রত্যেকটি দ্রব্যমূল্য বাড়ার ক্ষেত্রে আমাদের কৃষক বিন্দুদের কিন্তু অতি কষ্টের সাথে তাদের এই ফসল পালানোর যুদ্ধে তারা যে অতিক্রম করছে, আমি সেই ক্ষেত্রে বলতে চাই যে যদি সরকার একটু যোগ্য মূল্য হলেও দাম কমিয়ে যদি সঠিক মানের ভিতরে নিয়ে আসতো তাহলে আমাদের কৃষক বিন্দুদের জন্যে

খরচ ও বৃদ্ধি হয়ে গেছে, তারা সঠিকভাবে জমিতে পরিশ্রম করতে পারছে না. সুই~ এই সবকিছুর মূলেই রয়েছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি. কেন দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি হলে আপনি দেখ~ খেয়াল করবেন সবকিছুই কিন্তু বেগবান, সু~ স্মৃতিশীলতা পক্ষ বজায় রাখে না. প্রত্যেকটি জিনিসেরই যখন দাম বৃদ্ধি হয় তখন কিন্তু ওই জিনিসগুলোর উপর চাহিদা অনেক বেড়ে যায়. এবং সঠিক সময় সেই জিনিসগুলো না করলে, এইয দামগুলো কমে ওঠে না. আপনি দেখবেন বাজার ঘাটে সব~ প্রত্যেকটি যত মূল্যরই প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে. আর এই দাম বাড়ার একমাত্র কারণই হচ্ছে পরিস্থিতি শীলতা নয়, তো আপনি এই ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন তসলিম সাহেব? হ্যাঁ জি জি আপনার সাথে আমি সহমত. আপনার আ প্রতিটা কথাই খুব গুরুত্বপূর্ণ কথা~ topic নিয়ে আপনি কথা বলেছেন বা আলচনা করেছেন, আমি আপনার সাথে একমত বা সহমত প্রসন করছি. আসল কথা দ্রব্যমূল্যের মান বা দ্রব্যমূল্য যখন উর্ধগতির দিকে যাবে তখন দেখেন আপনি আজকে একটা কৃষক যখন জমিতে চাষাবাদ করার জন্য আগ্রহয় বা চাষাবাদ করতে যায়, তার ক্ষেত্রে তাকে সার প্রয়োগ করতে হয় বা সারকয় করতে হয়. আগে একটা সময় সারের দামটা কিন্তু অনেক কম ছিল, এখন কিন্তু সারের দামটা অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের খরচটাও অনেক বেড়ে গেছে, হম বলে আমি মনে করি. একজন কৃষক যখন প্রচুর পরিমাণে খরচ করতে হয়, তার কিন্তু ওই ability বা ওই সামর্থ্য থাকে না যে তাকে এই তো টাকা দিয়ে সার কিনে জমিতে প্রয়োগ করতে হবে, সেই ক্ষেত্রে সে অনেক বাধার সম্মুখীন হয়.

উপজলা বা union পরিষদে আঁ বিভিন্ন জায়গা থেকে সব দরিদ্র, হতদরিদ্র কৃষকদের আ সরকার সহায়তা বিনামূল্যে সার, বীজ, কীটনাশক প্রদান করছে. কিন্তু এই সার, বীজ, কীটনাশক হাতে গোনা নামমাত্র কয়েকজন কৃষকই পায়. আর বাকি সবাই কিন্তু পায় না, এটা এক ধরনের অ্যাঁ দালাল চক্রের মাধ্যমে তাদের হাতে আসে না. এই জিনিসটা তে সরকারের অনেক মনোযোগী হতে হবে আরো, বেশি মনোযোগী হতে হবে নাহলে কৃষিখাতটা কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হতে হবে. একজন কৃষক যখন বিনামূল্যে সার, বীজ, কীটনাশক পাবে তখন তার চাষের আগ্রহ তা কিন্তু অনেক বেড়ে যাবে বা হম তার ওই খরচটা কমে যাবে বলে আমি মনে করি. সেই ক্ষেত্রে সে চাষে আরো উদ্দক্ত হবে, এবং আমাদের ফসল উৎপাদন ক্ষমতাটাও অনেক বাড়বে. সে ক্ষেত্রে একজন কৃষক যখন তার চাহিদা অনুজাল~ সাহিদার থেকে বেশি পরিমাণে ফসল উৎপাদন করবে, সেই ক্ষেত্রে সে কিন্তু~ আঁ আমরা কিন্তু দেশের চাহিদা মিটিয়ে, আমরা সেই ফসল বা সেই পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক রূপ~ আঁ বৈদেশিক টাকা বা বৈদেশিক ইয়ারূপ অর্জ~ অ উপার্জন করতে পারব, সেই ক্ষেত্রে আমাদের দেশের আ বর্তমান অবস্থার আরো উন্নতি ঘটবে বলে আমি মনে করি. আপনি কি আমার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন, কৃষি খাত সম্পর্কিত? জি জি অবশ্যই, আমি আপনাকে এই কৃষি খাত নিয়ে আরো একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে এখন আমাদের প্রত্যেকটি বিষয় আপনি খেয়াল করে দেখবেন, তথ্য ও প্রযুক্তির যে বিষয়টি সেটি আমি আপনাকে আজকে বলতে চাই. সেটি হচ্ছে তথ্য ও প্রযুক্তি এমন একটি বিষয় বা বস্তু যেটি দ্বারা আমাদের সব ক্ষেত্রেই কিন্তু আমরা মোটামুটি অপুষ্পিত হয়ে আসছি. আপনি লক্ষ্য করে দেখবেন যে আদিম যুগে বা প্রাচীন আমলে আমাদের যখন প্রাপ্তদ্বার আমল ছিল তখন অব্দি খু~ লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু নিজের হাতে বা নিজের শরীরে পরিশ্রম করে মাঠে গিয়ে তারা ধান চাষবাদ করে, পরিশ্রম ফলাফল দিয়ে তারা কিন্তু ফসলগুলো ঘরে আনতো. আর এখন আপনি দেখবেন প্রযুক্তিগত ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে. এখন তাদের কষ্ট করে আর নিজের হাতে ধান কাটতে হয় না বা মারাই করতে হয় না. নতুন তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যেই machineries গুলো এসেছে, এমন machine . সেই machine টি জমিতে গিয়ে, ফসল কেটে, মারাই বস্তজাতকরণ করে একেবারে বাড়িতে নিয়ে এসে পৌঁছে দিয়ে যায়. তো এই ক্ষেত্রে যেই আমাদের কৃষক বৃন্দদের যেই পরিশ্রমটি এতে কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে. এবং কিছু কিছু যুবক, উম বেকার ভাইয়েরাও, তারাও কিন্তু এই machine টির সাথে জড়িত হয়েছে. শুধু এই machine টিই নয় আরো নানা বিভিন্ন রকমের প্রযুক্তিগত ক্ষেত্রে machineries আছে, যা দিয়ে আমাদের কৃষক বৃন্দরা অনেকদিন উপকৃত হয়েছে. আমি আর একটি বিষয় বলতে পারি, যে এই কৃষিখাত যদি আমাদের Bangladesh এ সঠিকভাবে পরিচালনা না হতো তাহলে কিন্তু আজকে আমাদের বেঁচে থাকা দায় হয়ে যেত, কারণ আমরা মাছে ভাতে বাঙালি কৃষি প্রধান দেশ আমাদের, এই কৃষি ছাড়া কিন্তু আমরা একেবারে অতুল্য বা অপরিচিত বললেই চলে. তো পরিশেষে আমি একটি কথাই বলতে চাই তসলিম সাহেব সেটি হলো যে কৃষি ক্ষেত্রে এমন একটি খাত যা আমরা নিজেরা চেষ্টা করব এরম অপরকে বুঝিয়ে দিব যে এটি আমাদের এক~ এক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবাইকে এই ক্ষেত্রে পরামর্শ দেবেন, সহায়তা করবেন. তো তসলিম সাহেব আপনি কি এই কৃষি সিথি আরো কিছু কথা বলতে চান? আ জি কৃষি খাতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উম খাত, এই খাতের সাথে আমাদের দেশের মানুষ কিন্তু অতপ্রত ভাবে জড়িয়ে আছে তারা সবাই. আসলে বলতে গেলে আমরা কিন্তু চাষের উপরে সম্পূর্ণ নির্ভরশীল, আমাদের খাদ্য চাহিদা বা দ্রব্যমূল্য চাহিদা সবকিছুই কৃষি খাত থেকেই আসে বলে আমি মনে করি. এটা খুবই গুরুত্বপূর্ণ খাত. সরকারের আমাদের এই খাতের প্রতি আরো অনেক মনোযোগী হতে হবে বলে আমি মনে করি. না হলে আমাদের এই খাতটা কিন্তু ধ্বংসের মুখে পরে যাবে বলে আমি মনে করি. তো সবকিছু মাথায় চিন্তা ভাবনা করে সরকার আমাদের এই খাতে যদি আরো মনোযোগী হয় তাহলে আমরা খাত থেকে ব্যবরসা গুলোতে অর্জন করতে পারব বলে মনে করি, আপনির সাথে কথা বলে আমার খুব ভালো লাগেছে. আপনের কথাগুলো অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক মার্জিত, আপনার কথাগুলো অনেক আধুনিক. আপনার মতগুলো খুবই ভালো বলে আমি মনে করি. আপনার সাথে আশা করি আবার ভবিষ্যতে কথা বলব, ঠিক আছে okay. আরে বা বা, hello কৈলাশ দা কেমন আছো? এই ভালো আছি, তুমি কেমন আছো রকি ভাই ? আরে রকি ভাই এর খবর কি খারাপ থাকতে পারে সেটাই দিয়ে কেমন খবর চলছে সব বলো? খবর তো একদম ফাটা ফাটি বলার বাইরে, ঠিক আছে, তো তাও একটু ধরো, তার মধ্যে থেকে একটু ধরো, রকি ভাই এর ঠান্ডা লেগে গেছে এখন বন্ধ আছে style রকি ভাই হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে রকি ভাই বুজলে?

ও ভাই তুমি KGF এর রকি হবা? হ্যাঁ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 আমার কম আছে নাকি? না তোমার কম নেই দেখলাম তো ছাদে আট ছিল না তোমরা তো দু দুতলা করলে বাড়িটা আর একবারের জন্য attitude একদম একদম

তার আগে বল তোর বাড়িতে মেয়ে, বউ, তুই তোর বাবা, মা সব কেমন আছে? হ্যাঁ ভালই আছে সব, তবে মেয়ে কে একটু, ঠান্ডা জ্বর এর মত লেগেছে আবহাওয়া পরিবর্তনের জন্যে ধরো হম হম হম আবহাওয়া খুব খারাপ রে এখন, কখন সকাল বেলায় উটছি, তখন খুব এ ঠান্ডা লাগছে, যেই দশটা পার হচ্ছে সে আবার গরম লাগছে, ঠিক আছে? আবার ধর যেই বিকেল দিকে হচ্ছে বা ধর সন্ধে বেলা হচ্ছে বা সন্ধে বেলা হচ্ছে তখন একটু সেই সেই বসন্ত কালে হয় না, অমনি type এর লাগছে, মানে, তিনটে কাল কে একেবারে একটা দিন এ তৈরী করে দিচ্ছে weather. সেটাই তা কি করবো বল ও দিয়ে কি বলতো যে এই ধরো সকালে যখন বেরোচ্ছি, পোশাক, শীতের পোশাক নিয়েই বেরোচ্ছি sweater, muffler যা যা লাগে, দিয়ে ধর যখন যত বেলা বাড়ছে তখন, ওরো খুলতে হচ্ছে তখন রাখব কোতি সেই কি বলবো বাইরে গেলে খুব এ অসুবিধা হচ্ছে হম হম হম ওটাই ওটাই এবার সকাল তাহলে বার হচ্ছি bike নিয়ে, তখন কি করছি sweater পরছি তারপরে ধরা muffler টাফলার নিচ্ছি, যেই দশতার সময় হয়ে যাচ্ছে ভাই, মানে মনে হচ্ছে ওগুলো চুরে ফেলেদি

আমি আর কি করব চাস বাস, টা ছাড়া আমি ভাবছিলাম যে হয়েত চাস বাস এ করবি না ওটা সব থেকে ভালো ভাই কাউরি under এ কাজ করার থেকে নিজে চাস করা অনেক better মানে অ্যাঁ money বেশি, তারপর ধর নিজেস্য একটা freedom পাওয়া যায় সে তো বটেই কারণ চাষীর কারোর কথা সুনব না তো আমরা, আমরা নিজে চাস করব নিজে বিক্রি করব বুজলা? হম সেটাই তদের মানে কি বলব আলাদাই তা তদের এ attitude, তোরাই রকি ভাই আসল না কিন্তু মানে আসলে আমরাই রকি ভাই কিন্তু এখনকার যুগে আমরা রকি ভাই না, কারণ দেখো, এই যা চাস বাস এ যা খরচা তার ওপর কীটনাশক, সার এ সবের যা খরচ কিন্তু সে তুলনায় তো আমরা মানে সবজি বল ধান বল সরসে বল এগুলোর তো কোনো দাম পাচ্ছি না, না হম হম হম ওটাই ওটাই সরকার এইটার একটা খারাপ পদক্ষেপ নিয়েছে, যদি তদের ওই জিনিস গুলোর ওপর দামটা মানে, দেখ বাজারে তরা যেটা বিক্রি করছিস চাল টাকে সেটা কিন্তু বাজারে value প্রচুর ঠিক আছে but তোদের কাছ থেকে যারা কিনছে তাদের কাছে মানে তোরা ভ্যালু পাচ্ছিস middle man যে থাকছে সে ওই দিক থেকে ধর বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু তোদের ব্যাপারটা হচ্ছে তোরা down এ নেমে যাচ্ছিস, এটাই সব থেকে খারাপ লাগছে আমার সেটাই তারপর ধর এই আবহাওয়া আছে ধর শীত তারপরতো সময় মত বৃষ্টি আসে না তারপর তো রোদ্দুর এ তে ধর, কি বলবো সব কিছু পুরে যাচ্ছে এত রোদ্দুর ও হচ্ছে এখন হম হম টাও তো এখন তো গ্রীষ্ম কাল আসেনি, গ্রীষ্ম কাল আসলে তখন তো আরো খারাপ অবস্থা হবে, তাহলে এখন কি চাস করছিস তরা? এখন ধর চাস স্থিতের সময় ধর এই ধর সর্ষে, গম, তারপর মোটর শুটি, আলু, তারপর মূলো, এই যত রকম ধর গাজর হম হম তো তরা তো সেই December এর দিকে আর আলু লাগাসনা তো তো আর তখন যে অনেক জল হয়েছিল তখন আলুর কোনো ক্ষতি হয়েনি? হ্যাঁ কথাটা বললে, সে সময় তো ধর আলু লাগিয়ে ছিলাম আলু মানে প্রচুর যদি জল হয়ে যায় তাহলে পচে যায় বুজলে তো আলুর দরকার মোটা মুটি মানে যেমন লাগে দরকার হম হম তো ওটাই বলছি যে অনেকদিন ধরে নিম্ন চপ type এর একটা ছিল, নিয়ে অনেকক্ষণ ধরে জল হলো হ্যাঁ তো সেটাই বলছি যে তো তখন কোনো অসুবিধা হয়েনি তদের? হ্যাঁ অসুবিধা হয়েছিল বলতে ওই কি ধর গাছের পাতা গুলো মরে যাচ্ছিলো, তার পর ধর কিছু আলু তো পচে গেছিল, খুব সম্মস্সা তার পর এই সর্ষে ফেলার time ধরো মানে আমাদের যে একটা বলে জমি তে বুজলে হম হম হম নষ্ট হয়ে গেছিল তো অনেকজন তো সর্ষে ফেলতে পারেনি প্রায় ধর আবহাওয়ার জন্য ওটাই ওটাই, ওই একটা জিনিস ই খারাপ তো এগুলোই যদি একটু ধর অ্যাঁ সরকার থেকে দেখে না তাহলে কি বলতো সব দিক থেকে better হবে তদের তরাও বেছে জাবি plus ধর আমদানি রব্তানি টাও বেশি হবে আরো মানে ধর অনেক চাসি তো ওই জন্যই চাস করাই তো ছেড়ে দিচ্ছে যে বেকার চাস করে আমি টাকা পাচ্ছি না সেখানে কেন আমি চাস করবো নিয়ে ওরা তো ধর বাইরে চলে যাচ্ছে খাটতে, এ weather তার পর weather ও ধর তদের যদি সথে না থাকে তাহলে তো মানে তদের আর কিছু করার ই থাকবে না সেটাই এখন যা পরিবেশ ধুসন হচ্ছে সে ক্ষেত্রে weather তো আর ঠিক সময় ঠিক মতন আসছে না, না ওটাই বেথের এর কি দোস বল মানুষের ই দোস, মানুষ তো weather কে, ঠিক করতে দিচ্ছে না, ঠিক থাকতে দিচ্ছে না এত pollution হচ্ছে তারপর ধর এত মানে অত্যাচার হচ্ছে weather এর ওপরে যে weather কেও মানে ঠিক থাকতে দিচ্ছে না সেটাই, কারণ দেখো ঠিক মত বর্ষা কালে বৃষ্টি হচ্ছে না, দিয়ে ধর ধান চাস তারপর তো আরো যে অন্যন্ন চাস গুলো হই সেগুলো তো হচ্ছে না, ফলে চাসিরাও তো খুব মানে কি বলব আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে plus ধর আমদানি রবতানি এর মধ্যে হচ্ছে মানে খুব এ কম বুজলে হম হম মানে বেপারটা কি হচ্ছে দেখ যখন ধর শীত কালে যখন বর্ষা কালে ধর আ যে ফসল গুলো দরকার হ্যাঁ সেই ফসল গুলো যখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে না ঠিক আছে, আবার যখন ধর, যখন গরম time যখন খরা যেটা হয় সেটা খরার time এ যে ধর জলের দরকার নেই যেটা ধানটা হয় খরার ধানটা, তখন আবার জল হচ্ছে, তখন কি হচ্ছে এদিকেও নষ্ট হচ্ছে ওদিকেও নষ্ট হচ্ছে, তাই জন্য ধর উম জিনিসের দাম ও বাড়ছে আর তদের আ তরা তেমনি value ও পাচ্ছিস না জিনিসটার মধ্যে সেটাই তুমি একটা ঠিক কথা বললে যেটা বর্ষার ধানের কথা বললে তুমি মানে খরার ধানের কথা হম

যখন আমরা ওটা লাগাই তখন কি বলবো বৃষ্টিতো হয়না ওটা খোলার মানে sorry বর্ষার জলের ওপর depend করে লাগানো হয় যখন দিয়ে মাঠের ডিপ গুলো থাকে না ডিপ গুলো থেকে জল নিয়ে আমরা কোনো মতে ধানটা চাস করি ঠিক আছে করে যখন ধর গরম, তারপর যখন কাতার সময় আসে তখন কিন্তু বৃষ্টির কোনো প্রয়োজন নেই তখন এত বৃষ্টি হয় যে যে ধানটা মানে আমরা চাষ করে অত মানে কি বলবো ভালো করেছিস সেটা তখন আর তুলতে পারিনা মাঠ থেকে তখন মাঠেই খারাপ হয়ে যায় না হলে

weather এই time এ এবার মান~ আমাদের মনে হচ্ছে যে weather নিজে থেকে ইচ্ছে করে করছে যে, দেখো তোমরা আমাদেরকে এরম অত্তাতাচার করছো আমি তোমাদের ওপর অত্যাচার করবো, দেখবি দেখ এ এই time এ দেখবি এবার এই টাইমে আর তো বৃষ্টি হওয়ার তো কোন কথা হয়না